দুটো দরজা দেখা যাচ্ছে দরজার সামনে দুই সাইডে দুটো গাছ দেখা যাচ্ছে।

এখানে একটা রুমের দৃশ্য দেখা দেখা যাচ্ছে একটা দরজা যা আটকানো অবস্থায় দেখা যা--

আর দো দোকানের মদ্যে একটা মানুষ উন উন হ দাঁড়িয়ে আছে।

এখানে উপরে ব্যানার আটকানো দেখা যাচ্ছে।

আ ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ওইপাশে কয়েকটা পতাকা আটকানো দেখা যাচ্ছে একটা--

এখানে অনেকগুলি সিঁড়ি ই দেখা যাচ্ছে সিঁ সিঁড়ি দিয়ে উঠ উঠা যা সিঁড়ি দেখা যাচ্ছে।

একটা ও উ উচা জায়গায় একটা ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে অ-অ-অনেকগুলি ছোট ছোট পটের মধ্যে গাছ লাগানো দেখা যাছ--

অ্যা ঘরের ভিতরে উ গা অ্যা দুটু গাছ আছে।

বারো জন মানুষ দেখা যাচ্ছে।

এখানে একটা ঘর দ ঘরের ছবি দেখা যাচ্ছে।

উম এখানে উমহ এইখানে অ্যা অ্যা একজন মানুষ অ্যা কাজকর্ম পরিদর্শন করতে দেখা যাচ্ছে।

রাস্তার সাইডে গাছ গাছ দেখা যাচ্ছে।

এখানে এ একটা আ্য মানুষ দেখা যাচ্ছে।

একটা বিল্ডিং দেখা যাচ্ছে উমম--

ইমমম উঁহু ফিল্টার টাইপের একটা এক একটা গাছ দেখা যাচ্ছে।

এখানে একটা মেলা বা এমন কিছু টাইপের দেখা যাচ্ছে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে বেলুন দেখা যাচ্ছে।

অ্যা-এখানে একটা গেট দেখা যাচ্ছে ভিতরে গেটের ভিতরে একটা গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটা অনুষ্ঠানের উম দৃশ্য দেখা যাচ্ছে।

একটা বাগান টাইপের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে প্রাকৃতিকে--

এখানে একটা ফিল্টারের দু দুকান দেখা যাচ্ছে।

এখানে হুঁ হুঁ একটা পাগানের মতো দেখা যাচ্ছে।

একটা টেবিল -এর মধ্যে একটা অ খাতা টাইপ -এর রাখা দেখা যাচ্ছে।

একটা উম পোস্ট এ অ্যা হ্ মধ্যে যোগেন্দ্র লগো নগর লেখা দেখা যায়।